সতেরো সাল বড় হয়ে গেলাম । বিয়ে হল। যাক বিয়ের পরেও। বিয়ের পরেও এখন ভালো আছি। ভালো আছি। হ্যাঁ তোরাও ভালো থাকবি ভালো রাখবি মাকে নিয়ে হঠাৎ চিন্তা শুরু হলে কখন কি করে ফেলে কি বলতো? অনেকটা দূরে থাকে না অনেকটা দূরে থাকে তো

একটা যেতে গেলেও তো দুঘণ্টা কত সময় লাগে অনেকটা সময় চলে যায়

একটু গিয়ে দিদার সাথে গল্প করবে কতটুকু সময় বলো?

যদি তোমার কোন বোন বা ভাই টাই থাকতো তাহলে মার কাছে একদিন থাকলাম এটা হতো । কেউ নেই তুমিও একা হয়ে যাও সেখানে একা যদি যাও আর দিদার সাথে কথা বলা ছাড়া আর তো এই নেই আরে বাবা টা যদি ভাল হত তাহলেও চলত বাবাটাও তো ভালো না না উনিও সে এখনো তো খামখেয়ালী ওনার মতো করে চলে বাবা ভালো না সেই একা মানুষ ওই বয়স হচ্ছে । হ্যাঁ বয়স হচ্ছে বয়স হচ্ছে কে কাকে দেখে এই হল কথা এক একটা মানুষের জীবনে কষ্ট করতে করতে করতে করতে বেরিয়ে যায় । এখন যখন দেখো একটা সুখ এসেছে কিন্তু শরীরের সেই জোর নেই। সেটা উপভোগ করবে খেতেও পারে না পড়তেও পারে না হাঁটতেও পারছে না এই অপারেশনটা হলো বলেই তো পড়ে গেল হাটুতে ব্যাথা হাটুতে ব্যাথা হাটুতে ব্যাথা কত বড় কাঁটা আছেনা পায়ের পাশে মৌ একটা সুতি জামা পড়েছে তাই দেখাচ্ছে। সুন্দর জামাটা পড়ে আমাকে দেখাচ্ছে। তোদের খাওয়া কখন হবে? আমাদের এই মা ডাকলে সেই কিছু মানুষ যেন খুব কষ্টই করে বল জীবনে আবার কি বলতো একটা মেয়ে হয়ে তাকে বেরিয়ে মানে সবকিছু পুরো সংসারটাকে তাকে দেখতে হয়েছে সমস্ত কিছু আসবাবপত্র থেকে সবকিছু

সবকিছু ঘরবাড়ি তা তৈরি করা প্রত্যেকটা জিনিস ঘরের প্রতিটা জিনিস তার

সেই, সে এনেছে সবকিছু সে প্রতিটা জিনিস আজকাল যেটা ব্যাটা ছেলে করে ব্যাটাছেলের কাজ একটা মেয়েছেলে করছে

ওই সকালবেলা পরোটা খেয়েছি চা দিয়ে তুমি? আমিও খেয়েছি ওই রুটি খেয়েছিলাম রুটির সাথে আলুর চচ্চড়ি

আমি বানিয়েছি, তোকে তো তোর মা করে দিয়েছে আমি নিজে বানিয়েছে নিজে খেলাম আমাকে কে করে দেবে মা

ও আজকে না আমি আমি একদম টাটকা আলু চচ্চড়ি রুটি করেছি

হ্যাঁ খাইতো আচ্ছা আমাদের ঘর হয়ে গেলে সবকিছু কমপ্লিট সবকিছু হয়ে গেলে দিদাকে দাদুকে আনবে

সেই হচ্ছে কথা যে যার বাড়ি হোক ভাঙ্গা হোক যা হোক যে যার বাড়ি নিজের বাড়ি নিজের বাড়িতে খেয়ে শান্তি তোর যখন বয়স হয়ে যাবে তখন তুই ভাববি

নিজের বাড়িতে থাকব বয়স হচ্ছে না যখন ইচ্ছা হবে খেলাম দিলাম শুয়ে পড়লাম

খাবে ঠিক আছে হট করে তুমি ঘরে শুতে পারবে? পারবে না

শুতে পারেনা জানে জামাই আসবে কোথায় জামাই বাড়িতে এসে যখন তখন শুলে হয় না দুটো খাবে কি একবার একটা সম্মান থাকে মেয়ের বাড়িতে যাব আমি

অনেকবার চিন্তা করতে হয় যে আমি যাব থাকবো কে কি বলবে? দিদা ওরকম মানুষ নয় তো মা সেই জন্য উনি মানে

শশুর শাশুড়ি মেয়ের বাড়িতে জানে শ্বশুর-শাশুড়ি থাকে তারা কি বলবে পাশাপাশি লোকেরা কি বলবে সবকিছু ভাবতে হয় মেয়ের মাকে আর তো দিদার বাড়িতে সামনে একটা বাগানে খুব সুন্দর একটা গাছ হয়েছে

লঙ্কা গাছ লাগিয়েছিল পেঁপে গাছ লাগিয়েছিল

বড় হয়েছিল বড় বড় পেঁপে হয়েছিল

দাদু একবার এনেছিল যখন এসেছিল মনে আছে গাছের ওখানে উঠেছিলে আমি আবার

হ্যাঁ দিদার বাড়ি গেলে কিন্তু খুব মজা হয় যাই বলো আবার যাব তুই আমি মৌ তিনজন মিলে যাব মজা করবো। সব মিটে যাক হম এদের ফেলে রেখে দিয়ে আবার পালাবো সেই জগদ্ধাত্রী পুজোর সময় মজাটা হয় বলো

গঙ্গার ঘাট বাড়ির সামনে বড় করে পূজা হয় আর তোমার সেই বন্ধু-বান্ধবের মধ্যে সেই মিল টা এখনো আছে না সবাই এলে কথা বলে সবাই এলে কথা বললে কত আনন্দ হয় মজা হয় খুব মজা হয়

হ্যাঁ এখনো পর্যন্ত তোর দিদা বাড়িতে গেলে বন্ধুরা খোঁজে

সেই ভালোবাসাটা আছে না আয় একটু গল্প করি মা তো নিজেই রেগে যায় উনাকে আর সময় দেওয়া হয় না খালি গল্প কর তা বললে হবে কিছুক্ষণের জন্য সেখানে যাওয়া মানে তুমি চার পাঁচ দিন থাকো না একদিন দুইদিন তার মধ্যে বন্ধুদের সাথে দেখা করা

সেই দিদার সঙ্গে সারাদিন তো আছি, মনে হয় ঘুরে আসি বন্ধুদের সঙ্গে

আর তারপরে তোমার বাড়ির সামনেই তো না পুজোটা? ওর জন্যই মজাটা লাগে কত বড় মাঠ? এখন তাও ঘিরে দিয়েছে এই করছে সুন্দর ঘিরেছে পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে মাঠটাকে খুব সুন্দর করে সাজিয়েছে মাঠটা যাইহোক

এই ডাকুক ডাকলেই যাব

আমার ছেলে আর বর একটু বেরিয়েছে আসলে খেতে বসব আর বৌমাকে ডাকবে না

ও একটু বেরিয়েছে সবাই আসলে একসাথে খাব

না না ও একটু বেরিয়েছে আসবে ও একটু গেছে যাইহোক এই মায়ের কথা মনে পড়ছিল বারবার কি বলতো অনেক দূরে থাকে না আমার মত তো নয় আধ ঘন্টার জন্য হলেই ঘুরে আসতে পারবে কিছুক্ষণ তোদের বাড়ি রাস্তাটা না ঘুরে এলাম কিছুদিন আগে আবার যাবো আর তুমি একটু সুস্থ হও তোমারও তো শরীরটা আছে না খারাপ হয়ে তারপর আমাদের সুজিতদারের বাড়ি ওখানে ঘোরার অনেক জায়গা রয়েছে না গঙ্গার ঘাটে সুন্দর সুন্দর সুন্দর সুন্দর অনেক ঘোরার জায়গা রয়েছে গেলেও একটা শান্তি যাইহোক সবাই ভালো থাকবি ভালো সবাই ভাল থাকবি তুমি একটু সুস্থ হও মাঝে মাঝে দেখা করে আসো কিছুদিন পর নিয়ে আসবে তোর বাড়ির লোক ভালো থাকুক আমার বাড়ির লোক ও ভালো থাকুক আমার বাবা মা ভালো থাকুক সবাই ভালো থাকুক বয়স হচ্ছে আস্তে আস্তে আমাদেরও বয়স হবে তোদেরও বয়স হবে সময় হয়ে গেল নাকি

কি বলতে গেলাম রে শুভজিৎ দার বাড়িতে শুভজিৎ দার বাড়িতে সামনেতে কিছু কুকুরের বাচ্চা হয়েছে নতুন আবার বলতে ভুলে গেছি নতুন একটা বিড়াল এসছে আমাদের পাশে বাড়ি কেলোটার মতো দেখতে হয়েছে বাচ্চা? বাচ্চাটা হয়েছে বাচ্চাটা একটা বাচ্চা আছে খুব সুন্দর লাগছে দেখতে। সব কুকুরের বাচ্চা গুলো রয়েছে ওখানে এবার তাহলে হয়েছে তাই তো আর সেদিনকে ডাকলাম আয় কেলো খেয়ে যা খেতে খেতে থাকতে পারলাম থাকতে ওকে দিয়ে না খেয়ে মনটা তো ওরকমই না বাচ্চা মানুষ ওরা ওরা দুটো খাক আমিও দুটো খাই থাক কষ্ট লাগে না ওদেরই বা কে খেতে দেবে আর দিদা তো অত ইয়ে করতে পারেনা বয়স হয়েছে বলে আর যতটুকু দেয় মা ওই বয়সে তো

যা করছে অনেক করেছে চল একদিন চৈত্র সেলে যাই।

কি কি কিনবে list করতে হবেতো? কি কি কিনবে list করতে হবেতো?

হ্যাঁ কি কি লাগবে বলো কি কি লাগবে? list যে তো বিশাল বড় হবে। কি কি লাগবে কি কি ফেলে যেতে করতে পারবে, বর্তমানে কলকাতা হুম, কোথায় কিনব বোলো, কোথায় ভালো হবে?

হম কলকাতাতে কিনব

হাতিবাগান যাবো। হ্যাঁ, হাতিবাগানে হাতি পাওয়া যায় না হাতিবাগানে সমস্ত ঐ যে যে জামা কাপড় সমস্ত কিছু পাওয়া যায়। আমিতো একটা হাতি কিনেই আনব, পুষবো। হম সেই হাতিবাগান, হাতিবাগান প্রথম যাবো এখান থেকে, এখান থেকে ঐ যে বাস কালকে একটা নতুন বাস দেখলাম ওটাই করে, বাসে উম বাসে করেই যাবো, চাপবো হম ছয়টার সময় সকালবেলায় বাসটা, ওখানে ধর্মতলায় নামিয়ে দেবে, দিয়ে ধর্মতলা থেকে মাসি বাড়ি যাবো হম মাসিবাড়ি থেকে গিয়ে

মাসি মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি থেকে গিয়ে ওখানে থাকবো একদিন সকালে হম সকালবেলায় সকালবেলায় গিয়ে বেরিয়ে পরবো ওখান থেকে হাতিবাগানে

হ্যাঁ ওই মানে cosmetic ও পাওয়া যায় জামাকাপড়ও হ্যাঁ সেটাই, জামাকাপড় সমস্ত কিছু পাওয়া যায়। এটা কি সেলপাওয়া যায় সেল

তুমি বলছিলাম দুটো নাইটি কিনবো ওখানে কিনে দেবো। দুটো দুটো নাইটি, তারপর যা ঐ ঐগুলো চুড়িদারের পিস সমস্ত কিছুই পাওয়া যায় সবই, জুতো

হম একদিন চলো।

হ্যাঁ, তালে এরমধ্যে যাবো একদিন। একদিন চৈত্র মাসের পরে

মায়েদের বাবাদের সবার জন্যই নেব, বেশি না নিলেও একটা করে সব নেব। হ্যাঁ, তোমার চুরিদারের piece

ঐ তো এইটাই তো তোমার সাথে program করবো ভাবছিলাম ফোন করে যে কি কি করবো না করবো হুম কি কি কিনতে হবে দোকানেও অনেক টুকটাক জিনিস কিনতে হবে বলল সবই পাওয়া যায় ওখানে হ্যাঁ, কলকাতা থেকে যে বেশি ভালোভাবে যাবো, পড়াশোনা করবো কিনে আনবো হম হম আহ বাবুর ও কিছু জামাকাপড় কিনতে হবে, হম জামা

হ্যাঁ বড়ো হয়ে গেছে তো অনেক জিনিসপত্র হম বাবু বড় হয়ে যাচ্ছে না। তোমারও কিছু জিনিস কিনতে হবে কিলিপ, টিপ সবকিছু কিনতে হবে

উম কিনতে হবে জুতো বাবুর জুতাগুলো ছোট হয়ে গেছে সায়া কিনতে হবে আগে । ওখানে থেকে

ট্রামে চড়েছ?

তালে ট্রামে যাবো। ঐ হাতিবাগানের ওপর দিয়ে ট্রাম যায়। ঐখান থেকে ঐখান থেকে বাস টা করে যাবো

ওখান থেকে বাসে করে যাবো বাসে করে বাসে যাবো না ট্রেনে যাবে? ট্রেনে তো যাওয়াই ভালো হ্যাঁ অনেক কিছু জনিস খেতে খেতে যাওয়া যাবে।

মাসি বাড়ি যাবো যাবো যখন মাসি বাড়ি যাবো একদিন

থেকে মেমালি যাবো মেমালি থেকে ট্রেনে যাবো ট্রেনে গিয়ে হাওড়াতে নামবো হ্যাঁ হাওড়াতে নামবো আমরা হাওড়াতে নামবো গিয়ে ওখানে প্রচুর ভিড় বাস ধরতে হবে আমার তো, আমার তো প্রচুর ভিড়, গিয়ে ওখানে ওখান দিয়ে ওখান বাস চাপতে হবে থেকে AC বাস আবার ও আছে AC বাসের ভাড়া অনেক বেশি।